দেওয়ালটির সামনে স্ট্রিট ল্যাম্প উপস্থিত।

ভবনটির সামনে সোনালী রঙের লোহার গেট উপস্থিত।

ব্যক্তিটি গাড়ির ইঞ্জিন এর অংশ পরিষ্কার করতে দেখা যাচ্ছে।

দোকানের মধ্যে অনেক কুরকুরে লেস অনেক কিছু ঝুলয় ঝুলিয়ে রেখেছে।

এটাতে না পেট্রোলের দরকার হয় না ডিজেল খালি বিদ্যুৎ ব্যবহারে এই গাড়িটি যাওয়া যায়।

ছবিটিতে কাঠের দোকানের ভেতরের অংশ দেখানো হয়েছে।

যেখানে পানীয় জিনিসপত্র রয়েছে।

ছবিতে একটি বসার ঘরের পরিবেশ দেখানো হয়েছে।

দু কাপ চা এবং চারটি কুকিজ রাখা আছে।